আশপাশটা ঘেরা আছে এবং গেট ও দাওয়া আছে ।

এবং এই ছবিতে যেহেতু সূর্যটা দেখা যাচ্ছে সেহেতু বোঝা যায় এই ছবিটা তোলা হয়েছে দিনের বেলা - আ--

এই বাড়িটির সামনে অনেক রং বেরং এর ফুলও আমরা দেখতে পাচ্ছি। এবং ছবিটি তোলা হয়েছে দিনের বেলা ।

ছবিটি দেখে মনে হচ্ছে ছবিটি তোলা হয়েছে দিনের বেলা ।